পাছে গাছপালা আছে কারেন্টের তার আছে জল গাছপালা অনেক সুন্দর আছে জায়গাটা খুব সুন্দর।

জায়গাটা একটা মূর্তি আছে।

ক্লিপ নেল পলিশ --

ভিউটা দেখে মন ভরে যাচ্ছে।

দোকান থেকে জিনিস কিনছে।

সারিবদ্ধভাবে ওরা একে অপরের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ কিনছে যার যে দরকারি।

ফুটবল খেলছে এখানে গোলপি --

লাল কালার দিয়ে--